উনি ফোন -এ কিস কারও সঙ্গে কথা বলছেন।

সামনে একটি অনেক লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং গুলা অরেঞ্জ কালার - এর পেইন্ট করা রয়েছে ।

বিল্ডিং -এর নিচে দেখুন দুই তিনটে লোক --

পিলার গুলো হলুদ রং দিয়ে পেন্ট করেছে।

আবার সাইড -এ একটা ফুচকা দোকান রয়েছে।

গাড়ির নিচে দেখুন ভাঙ্গাচোরা অনেকগুলো ইট ।

গ্রাউন্ড -এর দুইপাশে দুই তালা বিল্ডিং আছে।

সামনে দেখতে পারছেন অনেকগুলো গ্লাস রাখানো রোয়েসে ।

দোকানে অনেকগুলো ফুচকা রাখা রয়েছে জলের বোতল রাখা রয়েছে ।

রাখা আছে। কিছুক্ষণ সামনে দেখুন।

সাইড -এ দেখুন অনেক খেলনা-আ দোকান আছে।

একটি নদী গেছে নদীর মাঝখানে হলুদ হলুদ কিছু আছে।

বোরফে বরফ মনে হচ্ছে। সামনে একটা বিশাল পাহাড় আসে ।

পাহাড় পাহাড় ওপরে পুরো সাদা রঙ এ --